এবং এখানে বড় একটি ঘর রয়েছে যেখানে সামনে লেখা রয়েছে সত্যজিৎ মঞ্চ উম এছাড়া অনেক পোস্টার দেওয়া রয়েছে সামনে।

গেট রয়েছে গেট টি সবুজ রঙের গ্রিল দিয়ে এছাড়াও উপরে একটি বড়ো পোস্টার লাগানো রয়ে--

উম গাছ দেখতে পাওয়া যাচ্ছে ফুলের এছাড়াও দেখা যাচ্ছে নারকেল রয়েছে অন্যান্য গাছও রয়েছে।

ভবন এবং পাশে উমম ঘর দেখতে পাওয়া যাচ্ছে পাইপ দেখতে পাওয়া যাচ্ছে এবং একপাশে কিছু গাছের অংশ দেখতে পাওয়া যাচ্ছে এখানে।